এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -টি লাল রঙের আশে পাশে অনেক গাছ দেখা যাচ্ছে এখানে ইলেকট্রিক পোল -ও আছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং টি বেশ বড়ো উউ এবং উপরে সিলিং রাউন্ড করা এখানে নীল ও সাদা কালারের বিল্ডিং দেখা যাচ্ছে পাশে একটি আরেকটু বিন্দিরে আছে।

এখানে-এ একটি-ই শিব ঠাকুরের বড়ো মূর্তি দেখা-আ যাচ্ছে-এ । শিব ঠাকুর টি খুউব সুন্দর।

চায়ের টেবিলগুলো সাদা হলুদ ও মেরুন কালারের ।

এখানে অনেক লোক দেখা যাচ্ছে আসে পাশে।